প্রতিটি পাতাও সবুজ দেখা যাচ্ছে এবং লিচুগুলো সব একটা ঝুড়ির উপর রাখা হয়েছে ।

এটা উড়িষ্যার একটা শপিং মলের এর ছবি। শপিং মল বহু তল বৈশিষ্ট্য। শপিং মলের সামনে কিছু পুতুল রাখা আছে।

এটা একটা কাউন্টারের ছবি। কাউন্টারের ভেতরে অনেকে ব উ দাঁড়িয়ে আছে এবং কেউ বিভিন্ন জন বিভিন্ন পোশাক পরে আছে এবং কিছু জন ল্যাপটপে কিছু দেখ --

পূজা চলছে পুজোর মন্ডপটি ফুল দিয়ে সুন্দর করে সাজানো দুদিকে বড়ো বড়ো কলাগাছ পোতা লাগানো হয়েছে।

এবং দোকানটিতে সামনে অনেক বাইক ও রাখা আছে। অনেকে বই পড়তো কিনছে ।

দোকান দেখা যাচ্ছে। মুদিখানা দোকান। সেখানে মুদিখানার উম সামগ্রী পাওয়া যায়। মুদিখানার দোকান টির সামনে একটা ছেলে হাফ প্যান্ট পরে যায় জামা পরে দাঁড়িয়ে আছে। সে কিছু কিনছে এবং হাতে তার একটা প্যাকেট আছে। প্যাকেট এ কিছু সামগ্রী আছে।